এত ভালো লাগছে যে আমরা আমাদের মানে গর্ব হয় চলো ঠিক আছে এটা মানছি যে regional আহ regional আহ এ থেকে যাবে এটা বাইরে হয়তো বেরোবে না but এটা ভালো লাগছে যে একটা লোক নিজেকে ভাঙছে

ও ওর যে একটা ছিল যে না ওতো খালি দেখতে সুন্দর ওর না অভিনয় ভালো ওর না উচ্চারণ ভালো হ্যাঁ দেখতে সুন্দর নাচ করে ভালো ব্যাস এই টুকুনি কিন্তু এখন দেব নিজেকে totally change করে ফেলেছে মানে ওর এখন আমি last কয়েকটা cinema সাঁঝবাতি একটা cinema দেখছিলাম যেখানে ও ঘরের caretaker এর role করে ছিল

ও ছিল পা পাওলি দাম ছিল সঙ্গে আহ সৌমিত্র চ্যাট্টাপাধ্যায়, লিলি চক্রবর্তী এইসব এই সব বড় বড় artist দের সঙ্গে কাজ করছে সেখানে ও সামান্য একটা caretaker এর role করছে যদিও caretaker এর role টাই main

কিন্তু তাও without ওইভাবে makeup এ normal একটা ছাপোষা একটা লোক যেরকম সাধারণ লোক যেরকম হয় ঠিক ওই look এ ওকে লাগছে এত ভালো লাগছে ওকে দেখে হ্যাঁ মানছি অভিনয়ের এখনো অনেক আছে যেতে হবে ওকে কিন্তু দেখো আমাদের industry change হচ্ছে

চেঙ্গিজ বল বা আহ জিৎ এর আগে যে cinema গুলো বল ও জিৎ একটা pattern ধরে রেখে দিয়েছে

একদম কিন্তু ও একটা pattern ধরে রেখে দিয়েছে যেটা টিকে আছে চলো এই যে

সত্যি কথা বলতে কি? industry তৈরির মানে ধরে রাখতে গেলে সমস্ত রকমের cinema ই দরকার

মসলাদার cinema যেমন দরকার তেমনি story ওয়ালা cinema দরকার তো যার জন্য জিৎ একটা দিক দিয়ে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে আর তুমি যেটা বলছো সত্যি কথা আমার এখনো trailer ওর দেখা হয়নি but আমি শুনেছি already যে আহ খুব ভালো মানে আহ একটা cinema নিয়ে আসছে bengali But আমি একটা কথা বলবো তুমি একটু আগে বললে যেটা যেটা budget এর কথা but দেখো budget ক্ষেত্রেও main যেটা দরকার সেটা কি বলতো? তুমি একটা low budget টেরো movie তুমি দেখবে but তার মধ্যে যদি story কিছু থাকে না ভালো যদি story হয় সেটার budget এর মধ্যে পরেনা even কি অনেক movie আছে যেগুলো প্রচুর budget দিয়ে করেছে কিন্তু story কিছু নেই ওর দেখে তুমি কিচ্ছু বুঝতে পারবে না ভালো লাগবে না even কি flop দিয়েছে প্রচুর budget ওর মধ্যে প্রচুর টাকা খরচা করেছে but ultimate কি বলতো পছন্দ হয়নি কোন পছন্দ হয়নি? ওর মধ্যে কোন story ই ছিল না তুমি কম budget এর মধ্যে south এর বল আর বেশিরভাগ এখনকার cinema আর কথা বলছি বেশিরভাগ তো মানে ninety five percent তোমার copy south থেকে যদি real কোন story থাকে তার যার বানিয়ে থাকে সেটা হল south তারপর থেকে south থেকে সবাই copy করছে but অনেক movie আছে যেগুলোর মধ্যে না ওই এত সুন্দর story আছে ওর মধ্যে যার মধ্যে budget কম সব কিছুই কম cinema টা দেখে তুমি একবার দেখে তুমি একবার দেখলে তোমার মনে হবে যে আমি বারবার দেখি হ্যাঁ একটু আগে তুমি বললে যে বাংলা বাংলা আজ থেকে কিছু বছর আগে যেরকম ছিল বাংলা industry আর এখন যেটা আছে totally অনেকটা chenges হয়ে গেছে ঠিক আছে বা আগে মানুষ যেটা দেখতো যতটা multiplex এ লাগতো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 যদি সেরকম কোন একটা story থাকে যেটা তোমার একবারে touch করে যে হ্যাঁ তুমি একটা দেখবে আহ দুর্গাপুজোর সময় বেরিয়েছিল হয়তো cinema টা দেখেছো কি না আমি জানি না একান্নবর্তী movie টা তুমি দেখবে budget এর কথা তোমাকে দিয়ে আমি বলছি movie টার budget দেখবে Low price একটা budget আর movie টা এত সুন্দর এত সুন্দর যেটা পুরো family ইর গল্প মা মেয়ের গল্প ঠিক আছে সেখানে different different actor রয়েছে

Story থাকা দরকার এবার পাঠান টা যেটা বললে পাঠান টা দেখো তুমি এত grace সবার মধ্যে এখন পাঠান পাঠান পাঠান চলছে trailer টা এত views হয়েছে সবাই দেখছে দেখে তো মনে হচ্ছে হ্যাঁ কোন একটা ভালোই গল্প ওটা কোন একটা copy হবে এতটা sure জানি but যেটা মনে হচ্ছে কোন detective এর role করছে বা অন্য কিছু একটা আছে But এবার দেখাযাক ওর মধ্যে story টা কি আছে? শুধু action এর জন্য এত budget খরচা করেছে যে foreign country তে shoot করেছে বলে এত budget ওর মধ্যে আছে না সত্যি ওর মধ্যে কোন story আছে যেটা মানুষের ভালো লাগবে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

মানে quality ইর যেটা বলছিলাম bfx এর যে quality টা হয় সেটা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

হয় তুমি আফটাররের যে আহ প্রথম যে part টা ছিল তুমি যদি ওর shotting টা তুমি দেখবে ইউটউব এ দেখাই ওই যে shotting part টা

তোমার শুধুমাত্র আফটার কেন যেকোনো এই type এর যে cinema যেগুলো হয় animation type এর বা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

Type এর যে হ্যাঁ অনেক কিছু থাকছে animation থাকছে তো bfx টা maximum টাই একটা বিশাল বড় hall ঘর

তারমধ্যে shoot পিছনে বিশাল বড় সবুজ রঙের একটা পর্দা খাটিয়ে দেওয়া হয়েছে এবার তার মধ্যে প্রচুর technical জিনিস রয়েছে তার মধ্যে crain রয়েছে ঠিক আছে বিভিন্ন রকম বিভিন্ন side থেকে camera রয়েছে সবার মুখে একটা একটা করে ইয়ে দিয়ে যাই bfx এ কাজের জন্য

Technic আমি বলছি যে ব্যাপারটা হচ্ছে যে budget টা এই ক্ষেত্রে matter করে আর কিছু না এটা করে দেখো বাংলা industry সহজ পাঠের গল্প বেরিয়েছিল কদিন আগে

তুমি দেখে থাকবে ওখানে কত টাকা খরচা হয়েছে ওখানে বেশি টাকা খরচা নেই ওখানে খরচা মানে আহ ইয়ের ক্ষেত্রে আহ কি বলে cinema টা making এর ক্ষেত্রে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

এর বেশি হবেনা খরচা cinema টার পিছনে কারণ দুখানা বাচ্চা বাচ্চা ছেলে আছে গ্রামের side এ

ওরা কত টাকা নেবে? cinema টা making কিন্তু এত সুন্দর গল্পটা এত সুন্দর ভাবে সাজিয়েছে যে বলার নেই

এরকম প্রচুর গল্প আছে যেখানে budget matter করে না just সুন্দর গল্প হলে মানুষের ভালো লেগে যায় আমার বলার কথা কথা ছিল যে হ্যাঁ যদি আমি compare করি South এর সাথে আর bollywood এর সাথে যদি compare হয় তাহলে সেক্ষেত্রে আমাদের budget টা অনেকটা কম

Other হোক আমাদের কিন্তু গল্প সুন্দর হলেই মানুষ দেখতে চাই

হামি two চলছে এখন হামি two এর গল্পটা কিন্তু এক রকম আহ মানে ইয়ে আমাদের আহ শিবপ্রসাদ আর নন্দিতা দাস যারা cinema টা বানাই যারা

ওদের গল্পগুলো concept গুলো এত সুন্দর ওর এক একটা গল্প concept তুলে নিয়ে আসে একদম মানে চলছে যেগুলো আমাদের দৈনন্দিন life এ আমরা হয়তো ignore করি বা আমরা যেটার পিছনে continue ছুটছি হামি two টা কিন্তু সেরকমই একটা যে বাচ্চাদেরকে আমরা বড্ড বেশি Show off করার জন্য ওদের ঠেলে দিচ্ছি media আর দিকে যাতে ওখান থেকে কিছু আমরা income আহ income করতে পারি ওরা যেমন famous হয়ে যাই এই type এর যে concept গুলো কিন্তু ওখানে budget কিন্তু খুব কম কিন্তু গল্পগুলো এত সুন্দর ওরা choice করে আমাদের ভালো লাগে প্রজাপতি ও তাই প্রজাপতিতে মিঠুন চক্রবর্তী রয়েছে দেব রয়েছে কিন্তু তার গল্পটা একটু আলাদা রকমের মা আহ ইয়ে আহ মাত্রা নিয়ে নিয়েছে ঠিক আছে? টনিক ও তাই টনিক

আমি এইটাই বলছিলাম যে যদি গল্প হয় cinema তো ভালো হবেই তা আমার compare এর জন্য আর কিছু না budget factor করে না যদি cinema ভালো হয় যদি গল্প ভালো হয় Budget factor করে না কিন্তু কি বলতো? আমরা এইগুলো hall এ বসে দেখতে পারছি না আমাদের ব্যর্থতা যে আমরা দেখতে গিয়েও দেখতে পাচ্ছি না আমরা আহ শুনছি আমরা social media শুনে নিচ্ছি ও আচ্ছা এই cinema টা ব্যাপক হয়েছে তারপর wait করছি কবে এটা আহ আসবে কবে এটা তে আসবে এখন তো আমাদের সত্যি কথা বলতে গেলে আমরা ভুলে যাচ্ছিলাম এই আমাদের বাঁচিয়ে রেখেছে ওটার জন্যই আজকে আমরা সব কিছু দেখতে পাচ্ছি এই একটু বললাম আগে এই যে তুমি একটা কথা বলো এই যো movie গুলো আহ থিয়েটারে দেখে যে মজাটা পাবে তুমি দেখে সেই মজাটা পাবে? enjoy টা করতে পারবে?

একদমই না একদমই না তুমি থিয়েটারে দেখে যেটা relax feel করবে ঠিক আছে family দের সাথে বন্ধু বান্ধবদের সাথে সবার সাথে বসে গল্প টল্প করে popcorn খেয়ে যে মজাটা করবে Relax feel আড়াই ঘন্টা পর যখন তুমি বেরোবে একটা আলাদাই feel হবে but তুমি same জিনিস same জিনিস তুমি দেখো ঠিক আছে popcorn আহ চা কফি যা নিয়েই বসে থাক দেখো but কোথাও একটা কি হবে সেই bor feel টা থেকেই যাবে তোমার boring feel কিন্তু তোমার না কাটবে কিছু মনেই হবে না তোমার but এই গুলোর জন্য একটু ছুটি দরকার but একটু সময় দরকার সেই সময়টার অভাবে না আমাদের জীবনটা যেন কেমন একটা সেই মানে সাদা কালো হয়েগেছে বেরঙিন হয়েগেছে কোন মানে রং নেই এই খানে সেই আগেকার black and white যেরকম TV থাকতো সব কিছু black and white আমরা দেখতাম same এখন আমাদের দিনকে দিন একই অবস্থা black and white কোন colour নেই একদম ঠিক বলেছ আমাদের life থেকে সব কিছু যেন হারিয়ে যাচ্ছে খেলাধুলা তো ছেড়ে দাও খেলাধুলা তো কবে চলে গেছে life থেকে

হ্যাঁ যে না একদিন ছুটিতে গিয়ে মাঠে বল পেটানো ওসব তো ছেড়ে দাও বন্ধুদের সঙ্গে আড্ডা বন্ধুরা কোথায়? কোন জগতে? কারা কোথায় রয়েছে? এখন যোগাযোগের মাধ্যমে কি? একটাই না হোয়াটস্যাপ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

কবে আসবে কেউ জানি না কেন আজকে হয়তো আমার time কালকে ওর time নেই

পরশু তার কাজ এরাম type এর হচ্ছে কিন্তু ব্যাপারটা কি হতো যদি আমরা continue সব কিছু হারি যেতে থাকি না আমাদের থেকে জীবন থেকে যদি হারিয়ে যেতে থাকে আমরা কিন্তু উঠে দাঁড়াতে পারবো না আমরা সমস্যাটা হচ্ছে এটাই যে আমরা আস্তে আস্তে কিন্তু mentally খুব মানে কি বলবো congested হয়ে যাচ্ছি চারিদিক দিয়ে শুধুমাত্র কাজ, কাজ, কাজ চব্বিশ ঘন্টা laptop এর দিকে তাকিয়ে তাকিয়ে আছি বা যে লোকগুলো market এ দুপুরবেলা তারা continue দৌড়ে যাচ্ছে আমরা কিন্তু totally একটা গন্ডির মধ্যে বাধা পড়ছি

আমাদেরকে বেরোতে হবে আমাদেরকেই জোর করে বেরোতে হবে যে না ঠিক আছে চলো company কে জানাতে হবে যে দেখো আজকে আমরা আপনার জন্য আছি আপনারা আমাদের জন্য হোন থাকুন কি আছে একটা দিন আমাদের দরকার ছুটির জন্য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 But এই যে এই যে দুবছর তিন বছর ধরে continue চলছে এটা আরো বেশি হয়ে গেল কিভাবে? আগে তাও ঠিকঠাক ছিল মোটামোটি office যাওয়া আসা সব কিছু দেখা সাক্ষাৎ বাইরে যাওয়া but যখন থেকে করোনা এল Lockdown হলো totally সব কিছু চার দেয়ালের মধ্যে বন্দি আমরা যা কিছু হবে বাড়ির মধ্যে হবে তুমি বেশি কোথাও gathering করতে পারবে না কোনো ভিড়ে যেতে পারবে না সেই distance এখন সব কিছু totally digital এর মধ্যেই তোমাকে সব কিছু করতে হবে তার মধ্যে আরো যেন নিজেকে কেমন একটা লাগে যে মাঝে মাঝে মনে হয় যে সব কিছু বন্ধ টন্ধ করে কোথাও যেন চলে যাই তাহলে কি একটু relax feel করতে পারি but সেটারও এখন মানে কোনো আশায় নেই এরা এই ভাবে এমন ভাবে pressure create করে রাখে এরা actually কি বলতো? এরা বুঝতেই পারে না যে ভাই যে আছে সেই একটা মানুষ মেশিন তো নয় যে twenty four into seven তুমি যা বলবে সেই করে যাবে করে যাবো সে কোন react করবে না সে যখন react করছে সে react টাকে দেখো সেই ভাবে দেখো নিশ্চই তার কোন issue আছে কোন problem face করছে সেই জন্য তোমার কাছে চাইছে একটু সময় দিয়ে দাও তারও life টাকে একটু refresh করে আসুক energytic হয়ে আসুক but না হ্যাঁ এটা ঠিক বলেছো তুমি lockdown থেকে actually দেখবে যে আমরা যখন office এ কাজ করতাম বা আমাদের যখন office এ যখন থাকতাম আমরা একটু উঠতাম একটু গল্প করতাম

একটু চা করে একটু সিগারেটে break একটু হালকা mind টা fresh করে আবার বসতে পারতাম

Lockdown থেকে কি শুরু হলো work from home

চলো তোমাকে office আসতে হবে না কিন্তু work from home এ তুমি যদি একটু খেয়াল করে দেখবে ওর তো pressure টা আরো বেশি বেড়ে গেল

একদমই তাই আমার ওটাই তো কথা যে work from home এ যে কাজটা pressure টা বেড়ে গেল এখন থেকে আমরা আরোই বেরোতে পারছি না

না বাজার হাট কিছু করতে পারছি না নিজেদেরকে কাউকে নিয়ে কোথাও বেরোতে পারছি কেউ কিছু করতে পারছি না খালি ঘরে বসে সকালবেলা ঘুম থেকে উঠছি laptop খুলে বসে যাচ্ছি চলো কাজ শুরু করে দাও

শুধু কি হ্যাঁ family দেখছে যে আমার ছেলে আমার মেয়ে আমার সাথে আছে বাড়িতে আছে তুমি বলো এত দিন বাড়িতে থাকার পর তুমি কোনো দিন lunch করতে পেরেছো? তোমার বাড়ির সাথে সবাই এক সাথে বসে

কিন্তু কোন দিনও একসাথে বসে lunch করা যায়নি হ্যাঁ lunch কবে করা যাই সবার সাথে বসে যেদিন হয়তো তোমার week off আছে সেদিন তুমি তোমার বাড়িকে একটু family কে time দাও সেদিন হয়তো বসে তুমি lunch করলে এতে লাভ কি হচ্ছে? কিছুই হচ্ছে না কিন্তু এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এমন তো নয় যে আমাদের সবারই ছুটি রবিবার দিনকেই হয়

এবার family ইর লোকেরা হয়তো রবিবার দিন সব এক হয়েছে আমি সেখানে নেই

এবার আমি যে দিনকে ছুটি পেলাম সেদিন family ইর কোন লোক নেই

সেটাই তো হয়ে যাচ্ছে আমাদের সাথে এবার actually তাই এটাই ঘটনা ঘটছে যে আমরা ব হ্যাঁ family লোক বলছে তুই ঘরে আছিস ঠিক আছে মানলাম চল ভাই তোকে বাইরে যেতে হচ্ছে না কিন্তু লাভ কিছু তো হচ্ছে না তুই চোখের সামনে আছিস ব্যাস এই টুকুনিই লাভ

এবারে কিছু নয় বরঞ্চ তোকে আরো বেশি আমরা পাচ্ছি না। তখন যদিও বা একটু পেতাম তখন আমাদের সঙ্গে অন্তত একটু সন্ধেবেলা কিছুটা এখন তো সারাদিনই হ্যাঁ একটা জিনিস হয় যে দিনকে তোর shifting type এর duty টা হয়ে যাই

ঠিক আছে সকাল দিকটা family ইর সঙ্গে থাকলাম বিকাল দিকটা কাজ করলাম কিন্তু সেটা তো সব সময় হয় না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

মানে সেই সকালে ঘুম থেকে ওঠো রাত্তিরে যখন তুমি উঠবে তখন রাত হয়ে গেছে আর কিচ্ছু নেই আলো তুমি দেখে ছিলে একফোঁটা যখন তুমি সকালে উঠেছিলে ঠিক আছে just fresh হতে গেছো তখন তুমি আলো দেখেছো তারপর যখন তুমি তোমার room থেকে বেরোবে তখন দেখবে রাত হয়ে গেছে আর কিচ্ছু নেই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 Type এর হয়ে গেছি আমার মানে আমাদের remote রয়েছে আমাদের হাতে তারা আমাদের পরিচালিনা করছে তার যেদিকে চালনা করবে সেদিকে আমরা যাব নিজেদের কোন কিচ্ছু ইচ্ছা নেই তো যার জন্য আমাদের life থেকে entertainment কিছু নেই নিজেকে entertain করতে পারছি না আমরা আমরা তো পারছি না আবার আমাদেরকে কেউ করতেও পারছি না আমরা কাউকে entertain করতে পারছি না

এই রয়েই গেছে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

হ্যাঁ long tour তো পাবো না একটা weekend tour চলো আমরা চলো বাড়িয়ে যাই

একটু তো refresh এর দরকার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

Okey okay চলো হম bye হ্যালো কমল, কি ভালো আছো? হ্যা ভালো আছি তোমার কি খবর? ওই দিন তো শেষ পুরো কথা টা শেষ করা হলো না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 হ্যা ওই কথা টাই শুরু করা যাক আহ তার সাথে সাথে কথা বলি একটা যে ট্রেনের টিকেটের জন্য apply করছি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 হ্যা হ্যা তোমাকে আমি আমার হোটেল কেন তোমার যে guide মানে ঘুরিয়েছিলো ওরও নাম্বার তোমাকে দিয়ে দিবো তাহলে তোমার সুবিধা হবে এবং তোমাকে ওখানে কিছু খুজতে হবে না তাইনা হ্যা সেটা তো ভালোই হবে আর গাইডের নাম্বার টা পেয়ে গেলেও তোমরা যেহেতু ঘুরে ভালো লাগল নিশ্চয়ই তাহলে আমারও নিশ্চয়ই ভালো লাগবে আর ওসব কিছু ভালো করেই বলবে চলো সেই topic নিয়ে কথা বলি আর কি কি দেখতে পেলে শুনি ওই তো তারপরে ওই দিন তোমার তো ওখান থেকে থাকতে থাকতে রাত্রি হয়ে গেলো ওখানে তোমার হোটেলে চলে গেলাম হোটেলে গিয়ে আবার সেই আগের দিনের মতো একই খাওয়ার

তারপরে গাইড বললো যে ওখানটায় ফলস আছে যেখানে তোমার চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে তোমার ওয়াটার ফলস টা ঝর্ণা টা আছে ওখানে পিকনিক স্পটও আছে

তো মাছ করলাম ওখানে মাছটাও খুব একটা সস্তা পেলাম ওখানে পিকনিক করলাম তারপরে পিকনিক করতে করতে ওখানে কেটে গেলো সময় বা আহ চতুর্দিকে পাহাড় রয়েছে তার মাঝখানে ছোট্ট একটা ঝর্ণা আর ভেতর টা মনে হয় গুহো গুহার মতো অবস্থা যেহেতু ওই ইউটিউবে দেখি হচ্ছে যে ভেতরে গুহা মত রয়েছে ঝর্ণার জল পার করে গুহার ভেতরে যাওয়া যায় আবার চারদিকে বললে পিকনিক করাও ব্যাবস্থা আছে বাহ জায়গা টা খুব সুন্দর পিকনিকও করা যাবে আবার ঝর্ণাও রয়েছে স্নান করা যাবে আবার পরিষ্কার জল পাওয়া যাবে পরিষ্কার জল তো আর সেরকম এখন পাওয়া যায় না ওখান থেকে নিশ্চয়ই কিছু জলও নিয়ে আসা যাবে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 একটা তোমার আছে বাথ আছে যেখানে তোমার বুদ্ধিষ্ট এর মতো ফেমাস একটা মন্দির আছে তো ওখানে সবাই বলে যে তোমার মানালী এখানে ফেমাস মন্দির এগুলো সব সবকিছু গিয়ে দেখলাম হচ্ছে জনপ্রিয় মন্দির